মানে অনেককিছুই দেখার রয়েছে আগেকার দিনের যেমন ধরো, ওই রানও রানী ভিক্টোরিয়াকে কিভাবে সমাধি দিল এবং তার কি কি ছিল শুনেছি তো যে তার হাতের মানে অনেক কিছুই দেখার রয়েছে আগেকার দিনের আংটি সমেত তাকে আরকি সমাহিত করা হয়েছিল এবং তার পছন্দ সম পছন্দিত যে জিনিসপত্র রয়েছে সেইগুলো তারপর বিভিন্ন রকম design এর জিনিস

যেটা আগেরকার দিনে খুব করা হত। হ্যাঁ আর উম মানে একটা গুজব রটে যে ভিক্টোরিয়ার ঐ মূর্তিটা কি সোনার কিন্তু না ঐ স্মৃতিসৌধটা হচ্ছে

আহ পেন্ডেলিক মার্বেলের এবং পৃথক মূর্তিগুলো লাসা মার্বেল এবং গিন্ড ব্রোঞ্চের তোহ স্মৃতিসৌধের ওজনটা কিন্তু প্রায় দুহাজার তিনশো টন মানে হচ্ছে প্রায় ধরো দুহাজার পাঁচশ পয়ত্রিশ ছোট টন আর একশ চার ফুট চওড়া মানে ভাবতে পারছো কিন্তু ওটা সোনার নয় অনেকেই এরকম বলে বেড়ায় যে ওটা সোনার সোনার কিন্তু না ওটা আসলে পেন্ডেলিক মার্বেলের।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 ওখানে নাকি একটা সাদা পোশাক এবং তার বিবাহ বিয়ের ঘোমটা এগুলো নাকি পড়িয়েই আরকি দেওয়া হয়েছিল সমাধি এবং তার পরিবার, বন্ধু-বান্ধব তার যে রয়েছে কাছের মানুষ

তবে এখন তো এই রানীর মনে হয় না কোনো বংশধরেরা এখনো হয়তো জীবিত আছে! তাহলে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটার মালিক কে? মানে তার এটাতো তৈরি করেছিলেন সেই যুগে উম রানীর উদ্দেশ্যে কিন্তু তারাতো এখন নিশ্চয় এখানে রাজত্ব করেনা ।তাহলে এ এর মালিক কে? এটা কার তাহলে এখন তোমাদের ওখানে? দেখো এটা কিন্তু ওরকম কা কারোর নয় এখন এটা সাধারণত ঠিক আছে। এটা এখন সরকারের খাতে চলে গেছে। কিন্তু রানী ভিক্টোরিয়ার মৃত্যর পর একজন রাজা হয়েছিলেন তো উম সেদিন হচ্ছেন যে এডওয়ার্ড তখন উনষাট বছর বয়স ছিল রানী ভিক্টোরিয়ার পর তিনি রাজা হয়েছিলেন তো উম রানীকে তো গয়না দিয়ে কবর দেয়া হয় তো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 ওহ আচ্ছা হ্যাঁ এটাতো ঠিকই যে এখন তো এই স্মৃতিসৌধটা ভারতের সরকারের এইয়েতেই চলে যাবার কথা কারন এতবছর হয়ে র মানে রয়েছে তোমাদের ওখানে এটা এবং ওখানেতো অনেক tourist রাও নাকি আহ সেই জিনিসটা আকর্ষনটা দেখতেও যায়। সেইজন্যই আমার আরও বেশি ইচ্ছা ওখানে যাবার। তবে, এইরকম কিন্তু অনেক মূর্তিই আছে তাইনা যে উম ধরো রানী ভিক্টোরিয়ার মূর্তিটা আর এছাড়াতো অনেক দেশেই নাকি রয়েছে এই মূর্তিগুলো হ্যাঁ পঞ্চাশটির ও বেশী ওনার মূর্তি রয়েছে সারা বিশ্ব জুড়ে আর হচ্ছে যে আহ আরকেটা জিনিস যে

আহ মূর্তির time ক্যাপ্সুলেন, নথি, কয়েন, বুলেট এগুলো অনেকেই খুঁজে পেয়েছিলেন ঠিক আছে ।তারপরে হচ্ছে রবার্ট ইলি হচ্ছে মৃত্যুর time এ নথি, কয়েন, বুলেট এগুলোতে পানই সঙ্গে আহ বাক্সটিতে একশ চৌত্রিশ বছর ধরে সেই ম মূর্তির নিচে গুলো চাপা পড়ে ছিল সে গুলোকে সব খুঁজে বার করেছে মানে ভাবতে পাড়ছো? হ্যাঁ কিন্তু মাঝখানে একটা গুজব রটে ছিল যে মূর্তিটিকে নাকি টেনে নামিয়ে ছিল। কিন্তু কেনো নামাতে গেল মূর্তিটাকে ওটার কি পেছনে কোনো কারন আছে? নাকি এমনি নামানো হয়েছিল? না না মূর্তিটা অসুন্দর হয়েগেছিল তোহ তার জন্যে তাকে আবার একটু পরিস্কার করে আবার একটু renovate করে বা আবার রাখার জন্য এই সিদ্ধান্তটা নেয়া হয়েছিল। এটা কোনোভাবে ওরম চুরি বা কোনোকিছুর জন্য নয় যদি গুজব রটে থাকে তোহ সেজন্য না just ওটাকে renovate করার জন্য। ওহ আচ্ছা আচ্ছা ।এছাড়াও তো অনেককিছুই আছে ওখানে দেখার মতো তাইজন্যই আরো বেশি ইচ্ছা ওখানে গিয়ে আগে দেখবো এবং রানী ভিক্টোরিয়া সম্পর্কেতো জানার শেষ নেই অনেককিছুই জানার আছে বিশেষ করে ওনার মি

এগুলো নিয়ে কিন্তু অনেককিছু জানার আছে। যেটা একমাত্র তোমাদের ওখানে গিয়েই মানে দেখলেই সেটা জানা যাবে। হ্যাঁ মানে প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে রহস্য। তুমি সমস্তকিছু পড়তে পাড়বে এছাড়া জানো একটা ঘর আছে। যেখানে রানির সব প্রশাধনী দ্রব্য রাখা আছে ।শাড়ী, জামাকাপড়, সাজার জিনিস বিভিন্ন দামি দামি সব ওনার ঘরে ওরকম সাজানো রয়েছে। তারপরে আহ ওটাতো গেলো তুমি মিউজিয়াম ঘুরলে সেখানেতো তুমি সবই দেখতে পাবে। আর এছাড়া বাগানটাও রয়েছে ।বাগানটা এতো সুন্দর! মানে তোমার ওখানে বসে থাকলে একদম মন ভরে যাবে।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 তাহলে এবার গেলে কিন্তু আমি মানে তোমাকে কিন্তু কথা দিতে হবে যে, তুমি আগে আমাকে ওটা ঘুরিয়ে দেখাবে এবং সব রহস্য আমাকে কিন্তু বলবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ।

হ্যাঁ, দাদাভাই কেমন আছো? আচ্ছা, আচ্ছা, খুবই ভালো আছে, খুবই ভালো আছি, এইবার একটা কথা বলো আমাকে কি আমি এবার চেষ্টা করছি কি? মানে বাইরে থেকে লোকদেরকে ডেকে কিছু নতুন চাষ তৈরি করবো, হ্যাঁ আমাদের এলাকায় নতুন চাষ তৈরি করার ভাবছি, আর এইখানে কি আছে কি government থেকে বলছে কি loan দেবে যেমনি বাচ্চাদের student credit card হয়েছে ওমনি, এবার আমি চেষ্টা করছি কি আহ মানে যে চাষ করে চাষের ভিতরে কোন একটা loan দিতে, তাহলে ওইটাতে কি হবে কি? আমার ভালোভাবে দেখা চর্চা করতে পারবো, সবকিছু করতে পারবো তাহলে একটু ভালো হবে, কি বলছেন আপনি? এই রকম ভাবা যাই না কি? দু -তিন লোককে কথা বলেছি ওরা ready আছে ওরা ready আছে করতে হম ওরা ready আছে,

ওটাই ব্যাপার টা হচ্ছে, কেন কি কি কি করবো, না করব, না করবো, একদম ভাল করে ভাবছি,

দেখো ব্যাপার টা হম হম হম ব্যাপার টা কি আছে বলুন তো আমাদের ভাষায় ওই খানটায় কষ্টটা কি আছে, কি আমাদের,

কেন কি আপনার যে ফারাক্কার যে dam গুলো যে খুলে দেয় ওটার জন্য জল পুরো ভরে যাই আমাদের জমিন আর শুধু তিন মাস থেকে চার মাস জমিটা শুকনো থাকে।

তাই জন্য ধান ভালো করে হয়ে যায় কিন্তু ধান হওয়ার পরে আর কিছু করতে পারিনা এই বার যেই জমিন ত্রিশ percent যে জমিন আছে আমাদের কাছে বাড়ির কাছে কাছে ওই খানে আমরা সবজি করি নিই একটু কিউব করে নিই। আলু করে নিই, তারপরে ধরে নাও ভুট্টা করে নিই, একটু সবজি তে ওই আপনার ধরে নিন বাঁধাকপি হলো।

কি যে হবে, আর সত্তর percent জমি যে শুকনো আছে হয় না, ওই টা তেই meeting করার ছিল কি যদি কোন একটা মানে এরকম কিছু আছে যে আমার করতে পারি? এমনি, আর লোকরা কি করে, পানিফল করে তারপরে আহ ওই যে কি বলা যায় sunflower কে বাঙালি তে কি বলা যায় সূর্য্যমুখী দানা। মাখনা মাখনা ওটা সব কি করে করব? তো ভাবছি ও সবও করার ভাবছিলাম এটা কি করে করব বুঝতে পারতাছি না জল থাকলে কি চাষ করতে পারি?

সূর্যমুখীর দানা কি করে চাষ করতে পারবো? তারপর অনেক কিছু আছে যে চাষ করতে পারি, দেখুন মাছের চাষ তো করতে পারবো না যে হেতু ঝামেলা লেগে যাবে ওই খানে। পঞ্চাশ একরের উপর জমিন আছে আটশো জনের আর যদি আমি একা মাছ চাষ করবো তারপর অন্যরা ঝামেলা করবে কি আমার জমিনে কেন চাষ করছেন? আমার জমিন এ নিয়ে কেন মাছ করছেন? ওর জমিনে কোনো মাছ করছেন? অনেক ঝামেলা আছে, তাই জন্য মাছ না চাষ করে এই সব চাষ করলে খুব ভালো হবে এটা ভাবছিলাম আমি তাই জন্য মানে হ্যাঁ। আর আমি আমি তো এটাও ভেবেছিলাম কি মাটি ভরিয়ে তলার জমিটা উঁচু করে দিলেই জল নিচে চলে যাবে, কিন্তু লাভ কি হবে বলতো জল এতো থাকে যে ধুয়ে মাটিকে অন্য জায়গায় নিয়ে যাবে, ও প্রকৃতির থেকে বেরোতে যাওয়া আমাদের কাজ নয়, আমাদেরকে প্রকৃতিকে নিয়ে যেতে হয় প্রকৃতির উল্টো দিকে গেলে অনেক অসুবিধা আপনার দিকে চাষটা কেমন আছে?

উম উম উম একদম না, একদম না, একদম ঠিক কথা একদম ঠিক কথা।

হম তা হলে কি কি চাষ হচ্ছে এখন তোমাদের দিকে?

ওটাও ঠিকই কথা আছে কিন্তু কি করা যায় বল তো? যে সব কিছু ভালো থাকবে?

হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এটাও ঠিক বলছেন আপনি,

আচ্ছা হম

এইবার বুঝতে পেরেছি এইবার বুঝতে,

আচ্ছা, হ্যাঁ এটাও আপনি ঠিকই বলেছেন আপনার কথা ঠিকই আছে ওটাই করতে হবে কি ভালো ভাবে একটু দেখতে হবে। দেখা যাক কি হয় আমি তো মাঠে দৌড়াচ্ছি কি সবার লাভ হোক, সবার উপকার হোক কিন্তু যদি না হতে পারে তাহলে কি যে ও তো দেবেই ঠিকই কথা বলছেন আপনি perfect কথা বলছেন কিন্তু ওই আছে এত hard work করার পরে যদি একবারই চাষ করি তা হলে কোথায় যাবো আমরা? আমি চাইছি minimum তিন-চারশো তে কি আছে সবার জন্য উপকার আছে অনেক বড়ো হম সবার যেন উপকার হয়। ব্যাপার এটাই আছে তাই দেখা যাক কি করতে পারি সবার জন্য মানে চারশো হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সবার জন্য ভালো হলে আর কি আছে এটা তো মনে হয় ভালো যদি কিছু বেরিয়ে যায় তাহলে নাম তো নেবে। হ্যাঁ, নাম তো নেবে কি হ্যাঁ ভালো কাজ করেছি, ওটাই ওটাই ওইটাই।

বুঝছি, অনেক চাপ চলছে ঠিক তো? এই টাই তো ব্যাপার আছে দাদাভাই এতো মাথা খারাপ হয়ে যায়। মানে লোকরা বুঝতেই পাড়ে না কি এরও আছে এরও responsibility আছে কেউ নিতে চাইছে না কি করবো? চলো তাহলে দাদাভাই কি বলবো? এটাই হোক ওদের কে কথা বলি আগে তারপরে দেখি যদি ভালো কোনো একটা plan বার হোক,

হ্যাঁ, ওটাই ভাবছি,

ওটাই ভাবছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ওটাই আচ্ছা দাদাভাই ঠিক আছে তাহলে রাখছি ভালো ভাবে থাকুন হ্যাঁ, হ্যাঁ কি খবর, ইমন কেমন আছো তুমি? অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে।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 কোনো versity তে ভর্তি হবো নাকি কোনো medical এ admission দিব হ্যাঁ এটা নিয়ে কি একটু চিন্তিত যে কোন দিকে গেলে আমার জন্য ভালো হয়?

কি সেইটার উপর নির্ভর করে যে তুমি কোথায় যেতে চাও তোমার কোন line এ পড়তে মানে পছন্দ?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 ভালো কিছু করতে পারব অথবা এই line গেলে complete করলে পড়ালেখা ভালো, ভালো কিছু করতে পারবো এরকম guideline আমি খুজে পাচ্ছি না। general line তো অনেকগুলো line ই আছে তুমি তো science থেকেই পড়াশোনা করেছ যতটুকু জানি তো তোমার কি medical এর দিকে যাওয়ার ইচ্ছা নাকি engineering side এ যাওয়ার ইচ্ছা।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

আহ অনেক expensive subject expensive in that sense আর এই subject গুলো পড়তেও যেমন মজা এবং এর পড়ে এটা বের হয়ে গিয়ে তুমি যদি আহ আর একটু details আরও ই এতে পড়ো advance level পড়তে চাও তখন পড়ার পড়ে চাকরিগুলো ও খুব ভালো হয় বেশ কিছু এরকম কারিগরি line এর subject আছে। but কারিগরী line এর একটা অসুবিধা আছে তা হচ্ছে তোমার তিন বছর চার বছর এখানে পড়ে তোমাকে আবার honours করতে যেতে হবে আবার honours এর একটা subject নিতে হবে। এরপর তুমি গিয়ে চাকরির জন্য হয়তো কারিগরি line এ চাকরিগুলো আছে সেটা করতে পারো বা general line চাকরি যেগুলো আছে, সেগুলোর জন্য তোমাকে honours line এ যেতে হবে এটা তো গেলো কারিগরির কথা, আর general line এর কথা যেটা তুমি আমাকে বললা আহ সেটার ব্যাপারে তুমি জানো তো? তোমার ধারণা আছে তো? জি জি, কি ধরনের ধারণা আছে, শুনি একটু? আহ বিশেষ করে ধারণা বলতে গেলে যে আহ আমি তো নিজে কখনো এইসব line এ যাইনি তবে বিষয় হচ্ছে যে আমার এক বড় ভাই আছে ওনার কাছ থেকে আমি পরামর্শ নিলাম। উনি আমাকে বললো যে general line এর থেকে কারিগরি line টা হল সব থেকে ভালো হ্যাঁ তো আমি ওনার কথা টা সেরখম কিছুটা ভালোভাবে বুঝিনি উনি আমাকে বুঝায় দিল একভাবে যেমন আহ বললো তুমি যদি ডাক্তারিতে পড়াশোনা করতে চাও তাহলে তুমি আহ পড়াশোনা complete করে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারবে, তারপরে যদি তুমি ডাক্তারির পাশাপাশি যদি ডাক্তারি না পড়ে তুমি nursing এ যাও তাহলে তুমি মানুষের আরও কাছাকাছি যেতে পারবে, মানুষের সেবা করতে পারবে হ্যাঁ এই ধরনের কথা উনি আমাকে বলসে। কিন্তু বিষয় হচ্ছে যে, আহ আমার ছোটো থেকেই ইচ্ছা যে আমি আহ বড়ো কোন versity তে admission হবো পড়াশোনা করবো হ্যাঁ general line এ, পাশাপাশি কিছু একটা করবো, কিন্তু আসলে আমি এই মুহুর্তে ঠিক বুঝে উঠতে পারতেসিনা যে general line এ গেলে কোন কোন subject নিয়ে পড়াশোনা করলে ভালো দিকে এগাতে পারবো আর medical line এ গেলে কিভাবে আগাইতে পারবো?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 সেই subject এ যদি তুমি পড়তে চাও তাহলে সেখান থেকে পড়াশোনা করে অনেকে বলবে আল্লাহ এই line এ পড়াশোনা করে কি লাভ, এখানে তো কিছু হবে না। but এটা নিয়ে তুমি পড়ে আহ যদি একটু আহ masters করো, masters করার পরে তুমি বাইরের দেশে কিন্তু,

তাহলে কিন্তু আমি বলবো তুমি দুটাই করতে পারবে কোন সমস্যা হওয়ার কথা না, আর তোমার বড় ভাইয়া যেটা বললো হ্যাঁ সেটাও ঠিক আছে তুমি যদি সেবাদানকারী কোন কাজ করে থাকো তুমি ইচ্ছুক হও সেবাদানকারী কোন কাজ করতে তাহলে সেটা হবে আহ তুমি, আহ ডাক্তারি line এ পড়াশোনা করতে পারো, এখন ডাক্তারি line আহ মানে আসলেই খুব বেশি আহ competitive একটা line হ্যাঁ অনেক competition এটার মধ্যে। আর তো এই competition টা থেকে তুমি বের হতে চাইলে obviously, তুমি চেষ্টা করবে আমি কিন্তু তোমাকে demoralize করছি না যে তুমি চেষ্টা করবে না di~discourage ও করছি না, যে তোমার সবগুলোতেই চেষ্টা করা উচিত হ্যাঁ but এখন এই মুহূর্তে একটা line নিয়ে পড়াশোনা করো। একটা line বলতে তুমি আপাতত, আহ বিশ্ববিদ্যালয়ের জন্য যদি পড়ো তাহলে বিশ্ববিদ্যালয়ের সবগুলো subject এর মধ্যে শুধু একটু subject এ কম মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে biology আর যদি তুমি ডাক্তারি line এ পড়তে চাও তাহলে তোমার বাকি সবগুলো, subject এর সাথে biology টাতে একটু বেশি মনোযোগ দিতে হবে, তো তুমি কি করো আমার মতে তুমি সবগুলো subject পড়ো, এভাবে তুমি HSC pass করেছো সামনে ইনশাল্লাহ। তো, HSCpass করার সময় যেমন সবগুলো subject পড়েছো, এখনও সবগুলো subject ই পড়ে মনোযোগী হও এবং তোমার যেহেতু option আছে তুমি তখন দুটা subject এর জন্যই পরীক্ষা দিবে। তুমি ডাক্তারির জন্যও medical line এর জন্যও তুমি form fill up করবে। offline এর জন্য form fill up করবে। হ্যাঁ এটা অবশ্য ভালো বলেছেন আহ আরেকটা বিষয় কি যে আপু আপনি তো আমার অনেক senior জানেন আপনি তো পড়াশোনা করছেন আহ আপনার honours হ্যাঁ honours এর site এর দিকে, আহ মানে কয়েকটা subject আছে আহ আমি sure জানিনা আপনি ভালো জানবেন যে অনেক demand full subject হ্যাঁ যে subject গুলো পড়লে সহজেই ভালো কিছু করা যায়।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 উম ঐ যে আমি তোমাকে প্রথমেই কিন্তু history example টা দিয়ে এই কথাটা বলে দিয়েছিলাম। কিছু কিছু subject তো of course সবসময়ই demandable থাকবে। math~mathematics যে subject টা আছে, সেটা খুব demandfull আর যদি science এর দিক থেকে তুমি বলো কারণ এখান থেকে তুমি বের হয়ে আহ mathematician ও হতে পারবে, researcher ও হতে পারবে, bank এও job করতে পারবে, কোন সমস্যা হবে না। and এটার পরে হচ্ছে গিয়ে তুমি,

বেশকিছু subject আছে social science তারপরে হচ্ছে গিয়ে psychology এই ধরনের অনেকগুলো subject আছে। media and journalism এই subject গুলো এখব খুব top rated আছে arts এর subject গুলোর মধ্যে থেকে। তো এইখান থেকে, থেকেও তুমি বেশ ভাল একটা opportunity gather করতে পারবে। আরো হচ্ছে গিয়ে চারুকলার কিছু subject আছে যেটা খুবই expensive subject এবং এখন ছোট ছোট course করে করে মানুষজন, আহ সেগুলোতে পড়াশোনা করার চেষ্টা করছে but তুমি যদি চারুকলায় chance পায় তাহলে তুমি চার বছর পুরো একটা আহ full prove আহ knowledge নিয়ে বের হয়ে আসতে পারবে। তো আমার কাছে মনে হয় এই subject গুলো, খুবই expensive খুবই ভাল এবং আহ চাকরির বাজারও এগুলোর ভাল, তুমি এগুলো দেখতে পারো। জি আপু। আচ্ছা আপু আহ আমার আপনার কথা শুনে আপনার সম্পর্কে জানতে ইচ্ছা করতেছে, যে আপনি যে subject নিয়ে পড়াশোনা করেছেন এই subject এর ওপরে যদি আমায় কিছু বলতেন। আমি তোমার মতই হচ্ছে গিয়ে আহ ডাক্তারি line এ পড়ার ইচ্ছে ছিল but আমার তখন ডাক্তারি line এ হয়ে ওঠেনি আমার form fill up করার পড়ে আমার হয়নি। তো আমি একটু dishearten হয়েছিলাম। এটাও একটা ভাল কথা। এরপর ও যেটা ইচ্ছা করছো সেটাতে তোমার নাও হতে পারে, তো তখন dishearten হবে না আহ মনোযোগ দিয়ে কাজগুলো করতে থাকবে, এরপরের option এ যাবে। এই জন্যেই আমি তোমাকে অনেকগুলো option এর কথা বললাম। তো আমিও ঠিক এর পরের option টা তে গিয়েছি, সেটা হচ্ছে গিয়ে আমি ডাক্তারের পরে একটা যে subject আছে MBBS এর পরে সেটা হচ্ছে কি ডাক্তারের সাথে ওষুধের খুব ভাল সম্পর্ক ওরা ওষুধ লেখে,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 আহ ভাল একটা subject তুমি এটাও try করতে পারো, এছাড়াও আহ ডাক্তারি line এর পাশাপাশি আরও বেশ আহ ভাল subject গুলোর মধ্যে হচ্ছে তুমি আহ ইয়ে করতে পারো nursing করতে পারো, তারপর তুমি physiotherapy course আছে কিছু, আহ সেটা হচ্ছে কারিগরী line এ চলে যাচ্ছে, But সেই course গুলো খুবই ভাল, কারিগরী line এর এ গুলো খুবই ভাল। আচ্ছা আপু বুঝলাম আচ্ছা তাহলে আহ আমি পাশাপাশি আমি দুটোই করতে চাইলাম কিন্তু এটা তো হয়তো সম্ভব হবে না, কেন হবে না? এখানে একটা কথা অবশ্যই হবে। আমার নিজেরই একটা বন্ধু সে একি সাথে honours ও করেছে সে একি সাথে কারিগরী line এ থেকেও পড়াশোনা করেছে।

হ্যাঁ এটা তুমি অবশ্যই বড় সুযোগ, এবং আমি আহ সবসময় এটাকে priority দিই যে পড়াশোনার সাথে সাথে তুমি যদি অন্য কোন কাজও করতে চাও বা অন্য কোন ধারণাও নিতে চাও তাহলে এতো খুবই ভাল, আর সব চেয়ে বড় কথা কি ইমন তোমাকে খুব research করতে হবে প্রত্যেকটা subject এর ব্যাপারে। তুমি কোন subject পড়তে চাইছ, তোমার ভাল লাগছে কিনা? প্রতি জিনিসের মধ্যেই তুমি একটু researchable, items গুলো খুঁজে বের করবে, তাহলে দেখবে কি খুব easy হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারছো যে তোমার জন্য কোনটা ভাল।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 জি। তাহলে আপু, আমার মনে হচ্ছে আমার দুটোর জন্যই preparation নেওয়া উচিত। versity exam এর জন্য preparation নেওয়া উচিত, ডাক্তারির জন্যও preparation নেওয়া উচিত। আচ্ছা তাহলে আমি মানে preparation টা কি,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 আচ্ছা। আহ এর জন্য কি আমার আহ কোন coaching এ টচিঙে ভর্তি হতে হবে? আমার মতে তুমি যদি নিজে থেকে পড়াশোনা করে পারো তাহলে তো ভাল, কিছু guideline মাঝেমধ্যে লাগে সেই ক্ষেত্রে বেশকিছু coaching আছে যারা হচ্ছে পরীক্ষা নেয়। তো আমি তোমাকে বলব তুমি সেই পরীক্ষাগুলো দেখতে পারো। যে আহ কিছু mock test বলে ওগুলোকে। ভর্তি পরীক্ষার আগে কিছু ওরা আহ Mock test এর মতো নেয়। সেই Mock test গুলো দিয়ে দেখতে পারো তোমার response কেমন। তোমার যদি মনে হয় যেমন আমি,

তুমি coaching centre ছাড়া এক করতে পারবে তাহলে তো very good তুমি নিজের মতো time table করে পড়াশোনা করলে একটা guideline create করে নিলে time table করে আর অবশ্যই আহ যদি ভর্তি হও আহ তাহলে তো, হলে আর না হলে অবশ্যই তুমি ওর ভিতরের পরীক্ষাগুলো দিবে। আচ্ছা। আমার বাসা থেকে বলতেসে যে কোন একটা coaching centre এ ভর্তি হইতে যেখানে ভাল একটা guide line পাওয়া যাবে, হ্যাঁ, আপনার জানার মধ্যে কি, যে আপনার পাশাপাশি কোনো ভালো coaching centre আছে? উম না তোমাদের area ঐখানে ভাল coaching centre কোনটা আমি তো জানিনা আসলে, আমি ঐ যে তোমাকে বললাম আর সেভাবে সেভাবে পড়াশোনা করেছি। আমি নিজেই বাসায় বসেই পড়াশোনা করেছি কোনো coaching এ ভর্তি হয়নি, just গিয়ে পরীক্ষাটা দিয়েছি তো আমাকেও একটু দেখতে হবে, তুমিও দেখবে যে তোমার আশেপাশে কি আছে,

হ্যাঁ আপু আপনি তো always আমার পাশে ছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। বিষয় হচ্ছে আপনার কথা গুলো শুনে আমি নিজে আসলে অনুপ্রাণিত হলাম যে আসলে ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকে আমার দুটোতেই chance নেওয়া উচিত। যে দুটোতেই try করে আমি যেকোন একটিতে chance অবশ্যই তো পাবো, আর যদি দুটোতেই আমার chance হয়ে যায় তাহলে তো আলহামদুলিলা। আর পরবর্তীতে অবশ্যই যদি কোন guideline প্রয়োজন হয় আপনাকে কিন্তু অবশ্যই disturb করবো।

হ্যাঁ অবশ্যই। জীবনে এগোতে হলে তো সবকিছুরই time table প্রয়োজন আর পড়াশোনার ক্ষেত্রে তো must এটা তো আপনার থেকেই শেখা।